আমি এখানে কিছু মোমবাতি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি নার্সারি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

ছেলেটি ব্লু কালার এর শার্ট এবং কালো কালার এর প্যান্ট পরা।

আমি এখানে দুটি লোক দেখতে পাচ্ছি।

কয়েকটি পেপসির বোতলও রয়েছে।